একটি বড় বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

একটা মানুষকে লক্ষ করা যাচ্ছে।

সাদা রঙের ভল জ্বলন্ত অবস্থায় রয়েছে উপরে।

অনেকগুলি ওষুধ লক্ষ্য করা যাচ্ছে।

কিছু পোস্টার রয়েছে পোস্টারে হার চড়ানো আছে ফুলের।

কালো এবং লাল রঙের একটি চেয়ার রয়েছে বসার জন্য।

বসার জন্য একটি চেয়ার রয়েছে।

একটি স্কুটির রং হচ্ছে নীল রংয়ের।

লাল রঙের একটি গ্যাস সেন্ডার রয়েছে।

পাথরের ওয়াল এ পেন্সিল দিয়ে কিসু ল্যাখা আছে সাদা রঙ্গের।

এখানে একটি দোকান রুম দেখতে পারতাসি।

কিছু সাইকেল রয়েছে রাস্তায় এবং বাইক ।

মাঠে অনেকগুলো ঘাস রয়েছে সবুজ রঙের।

একটি প্যান্ডেল দেখতে পারতেসি প্যান্ডেলের কাপড় রয়েছে নীল এবং সাদা রঙ্গের।

এখানে একটি রুম লক্ষ্য করা আচ্ছে ।

ছোট ছোট সবুজ রঙের ঘাস রয়েছে।

নীচে নামার জন্য একটি বড়ো সিঁড়ি রয়েছে।

দোকানের উপরে একটি পোস্টার রয়েছে লাল রংয়ের। নিজে কিসু লেখা আসে-এ।

কিছু বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

টি সাদা গাড়ি দেখতে পারতাসি নীচে।

রাস্তায় দুটো বাইক দেখতে পাইতাসি।

কিছু গাছদের লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি গাছ লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি লাইট জ্বলন্ত অবস্থা রয়েছে।

এখানে একটি রাস্তা দেখতে পারতাসি।

এটি একটি সিঞ্জর বাড়ি রয়েছে।

ছোট ছোট সবুজ রংয়ের ঘাজ আছে।

এখানে বড় একটি দোকান রুম দেখতে পাইতেসি।

দোকানের ভিতরে একজন লনুষকে লক্ষ করা যাচ্ছে।

কিছু মোল লাল এবং সাদা রঙের রয়েছে।

এখানে বড়ো একটি ক্লাসরুম লক্ষ্য করা যাচ্ছে।

ওপরে দুটো ফ্যান রয়েছে সাদা রংয়ের।

কিছু মানুষ লক্ষ্য করা যাচ্ছে।

এইখানে একটি হিরণ দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলি ছোট ছোট সবুজ রঙের ঘাস রয়েছে।